দেখতে পাওয়া যাচ্ছে একটি বিশাল আকারের জলাশয়ের বেশ কিছুটা অংশকে ।

পাওয়া যাচ্ছে একটি ফুলের বাজারের ছবি।

টি পাওয়া যাচ্ছে কোন একটি স্থানে বেশ কিছু পরিমাণে মাছ রাখা রয়েছে। দেখা যাচ্ছে কিছু বাসনপত্র।

দেখতে পাওয়া যাচ্ছে একটি মাছের দোকানে বেশ কিছু পাত্র রাখা রয়েছে এবং এই পাত্রটিতে দুটি পাত্রতে রাখা রয়েছে বেশ কিছু মা--

দেখতে পাওয়া যাচ্ছে ওপরে খোলা আকাশের নিচে একটি বিশাল আকারের সুন্দর প্রবেশ পথকে ।

যেটি দেখতে পাওয়া যাচ্ছে একটি সুন্দর বড় আকারে প্রবেশ পথকে।

দেখতে পেয়ে যাচ্ছি একটি বেশ বড়ো আকারের প্রবেশ পথকে এবং এই প্রবেশ পথটি যে দরজাটি রয়েছে লোহার সেটি বন্ধ রয়েছে।